দোকানগুলিতে বেশ কিছু মাছ রয়েছে।

এখানে একটি বড়ো বিল্ডিং বাড়ি দেখতে পাচ্ছি।

রাস্তা দিয়ে বেশ কিছু লোকজন হাঁটাচলা করছে।

চারিপাশে অনেক লাইট জ্বলছে।

এটি একটি বসার ঘরের ছবি।

বড়ো বড়ো দরজাও রয়েছে দেখছি।

এটি একটি সুইমিং পুল -এর ছবি দেখতে পাচ্ছি।

এখানে খেলার জন্য বাচ্চাদের স্লিপার -ও রয়েছে।

হলুদ রংগের বড়ো একটা ছাতাও রয়েছে।

সামনে বেশ কতগুলো বাইক দাঁড়িয়ে রয়েছে।

চারপাশে অনেকগুলো গাসপালাও রয়েছে দেখতে পাচ্ছি।

এখানে বড় বড় পাহাড় দেখতে পাচ্ছি।

পাশে একটি লাল সাদা রঙের বড় বিল্ডিং বাড়ি দেখা যাচ্ছে।

এখানে অনেক কয়েকটি দোকান বাড়ি রয়েছে।

লাল নীল কালো রংয়ের বন্ধ শাটার ও রয়েছে দেখছি।